লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ডাটাবেস নকশা সংক্রান্ত টিউটোরিয়াল এর পরবর্তী অংশ
এবং আমরা এখানে নিম্নোক্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করবো160 7
ডাটাবেস নকশা পরিমার্জন
8
নর্মালাইজেশন নিয়ম প্রয়োগ
ডাটাবেস নকশা পরীক্ষা
শেষ টিউটোরিয়াল এ আমরা টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে প্রধান কী ও ফরেন কি ব্যবহার করতে শিখছি
এখন ডাটাবেসের নকশার প্রক্রিয়ায় আরো অগ্রসর হওয়া যাক
প্রথমে ডাটাবেস নকশা পরিমার্জন করা যাক
এখন যখন আমাদের কাছে একটি প্রাথমিক নকশা রয়েছে তাই আমরা টেবিলগুলিকে তৈরী এবং নমুনা তথ্য দিয়ে পূরণ করতে পারি
আমরা নমুনা কোয়েরী বা প্রশ্ন ফরম ও প্রতিবেদন তৈরি করতে পারি এবং দেখতে পারি আমাদের সব প্রশ্নের জবাব আমরা পেয়েছি কিনা
কোথাও অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি থাকলে নকশা পরিবর্তন করে তাদের বাদ দিতে পারি
কোনো কলাম যোগ করতে পারি যা আগে ভুলে গেছিলাম
এছারাও ডাটাবেস ইন্টিগ্রিটি বজায় রাখতে গ্রন্থাগার ডাটাবেস এ বিজনেস নিয়মাবলী অন্তর্ভুক্ত করা যেতে পারে
উদাহরণস্বরূপ বুকস টেবিলের মূল্য কলামটি সর্বদা সাংখ্যিক হতে হবে
আরেকটি বিজনেস নিয়ম হতে পারে বই ফেরত দেবার তারিখ বই নেবার তারিখ এর এক মাস পরে হতে হবে
বা যখন কোনো একটি নির্দিষ্ট কাজ হয় পরবর্তী কাজগুলিরও শুরু হওয়া উচিত
যেমন আমাদের ডেটাবেস টি এমনভাবে গঠন করা উচিত যাতে কোনো বই ফেরত দেবার দিন পেরিয়ে গেলে সেই সদস্যর কাছে নিজে থেকেই রিমাইন্ডার ইমেল চলে যায়
সুতরাং পুনরায় নকশা করার সময় নতুন টেবিল কলাম নিয়মাবলী বা কনস্ট্রেইন্ট যোগ করতে হতে পারে
সেক্ষেত্রে আমাদের সব পূর্ববর্তী ধাপগুলি করে নিতে হবে হবে যাতে তথ্যৰ ইন্টিগ্রিটি নষ্ট না হয়
এর পরে আমরা নর্মালায়জেষণ নিয়মগুলি প্রয়োগ করতে পারি160 এগুলি ব্যবহার করা হয় যাতে আমাদের টেবিল ক সঠিকভাবে গঠিত এবং খ কোনো মডিফিকেশন ত্রুটি থেকে মুক্ত থাকে যা আমরা আগে দেখেছি
একটি ডাটাবেস নকশা এ নিয়মাবলী বা নরমাল ফর্ম প্রয়োগ করার প্রক্রিয়াকে নর্মালাইজেশন বলা হয়
আমাদের টিউটোরিয়াল এ প্রথম তিনটি নরমাল ফর্ম দেখা যাক
প্রথম নরমাল ফর্ম নিয়ে আলোচনা শুরু করা যাক
প্রথম নরমাল ফরম বা 1এনএফ বলে সব কলামের মান অবশ্যই অবিচ্ছেদ্য হতে হবে
উদাহরণস্বরূপ বুকস টেবিলের মূল্য কলামের প্রতিটি সেল এ শুধুমাত্র একটি মান থাকতে পারে
অর্থাত কলাম এ শুধুমাত্র সেই বইটির মূল্য ছাড়া আর কিছু থাকা উচিত নয়
একইভাবে অথর্স টেবিলের প্রত্যেকটি ফার্স্ট নামে সেল এ শুধুমাত্র একজন লেখক এর প্রথম নাম থাকা উচিত
প্রথম নরমাল ফর্ম আরো বলে যে কোনো কলাম্গুচ্ছ যেন পুনরাবৃত্তি না হয়
উদাহরণস্বরূপ ধরা যাক একজন প্রকাশক ৩ টি বই প্রকাশ করেছেন
এবং প্রকাশকদের টেবিল কাঠামোতে নিম্নলিখিত কলামগুলি আছে পাবলিশের ইদ পাবলিশের বুক 1 অথর 1 বুক 2 অথর 2 বুক 3 অথর 3
এখানে বই এবং লেখক এর দলটি তিনবার পুনরাবৃত্তি হয়েছে
যদি আমরা এই ধরনের পুনরাবৃত্তিকারী দল দেখতে পাই তাহলে সেই টেবিল এর কাঠামোতে পরিবর্তন প্রয়োজন
এখন যদি প্রকাশক আরো দশটি বই প্রকাশ করেন তাহলে আমরা টেবিলের কাঠামো পরিবর্তন করে আরো ২০ টি কলাম যোগ করতে বাধ্য হব
তাহলে এই টেবিল নকশা তথ্য পরিবর্তন এর সাথে স্থিতিশীল নয়
এছাড়াও তথ্য অনুসন্ধান এবং বই বা লেখক অনুযায়ী টেবিল সর্ট করা কষ্টকর হয়ে যাবে
তাই এই সমস্যার সমাধান করতে এই টেবিলটিকে দুটি বা তিনটি টেবিলের মধ্যে ভাগ করে নিতে পারি
উদাহরণস্বরূপ পর্দায় ছবিতে যেমন দেখানো হয়েছে এই টেবিলটিকে পাবলিশার্স বুকস এবং অথর্স টেবিলে বিভক্ত করা যেতে পারে
এই নকশা টেবিলটিকে প্রথম নরমাল ফর্মে নিয়ে আসে
প্রকাশক এবং বই -এর তথ্য পরিবর্তন হলেও টেবিলগুলির কাঠামো স্থিতিশীল রাখে
এখন দ্বিতীয় নরমাল ফরম নিয়ে আলোচনা করা যাক
একটি টেবিল দ্বিতীয় নরমাল ফর্ম বা 2এনএফ এ রয়েছে বলা হয় যদি সেটি 1এনএফ এ থাকে এবং কী নয় এমন প্রতিটি কলাম যদি সমগ্র প্রধান কীর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়
একাধিক কলাম নিয়ে গঠিত প্রধান কী র ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হয়
উদাহরণস্বরূপ বুকসিশ্যুড টেবিলটি বিবেচনা করা যাক যাতে নিম্নোক্ত কলামগুলি রয়েছে160 বুকিড মেম্বেরিড বুকটাইটেল এবং ইস্যুডেট বুকিড এবং মেম্বেরিড টেবিলের প্রধান কী গঠন করে
এখন বুকটাইটেল কলামটি লক্ষ্য করুন
আমরা বুকস টেবিলের বুকিড কলাম থেকে বুকটাইটেল পেতে পারি
অন্য কথায় বুকটাইটেল শুধুমাত্র বুকিড -এর উপর নির্ভরশীল মেম্বার ইদ এর উপর নয়
তাহলে এটি সমগ্র প্রধান কী এর উপর নির্ভরশীল নয়
এই টেবিলটিকে দ্বিতীয় নরমাল ফর্ম এ আনতে এই টেবিল থেকে বুকটাইটেল বাদ দিতে হবে
এবং শুধুমাত্র সেই কলামগুলিকে রাখতে হবে যারা উভয় প্রধান কী কলাম এর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল
ইস্যুডেট কলামটি টেবিলে থাকবে কারণ এটি উভয় প্রধান কী ক্ষেত্র এর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল
এখন দেখা যাক তৃতীয় নরমাল ফর্ম কী
একটি টেবিল তৃতীয় নরমাল ফরম -এ আছে বলা হয় যদি সেটি 2এনএফ -এ থাকে এবং কী নয় এমন সবকটি কলাম যদি পরস্পর স্বাধীন হয়
উদাহরণস্বরূপ বুকসিশ্যুড টেবিলটি বিবেচনা করা যাক যাতে এই কলামগুলি রয়েছে160 বুকিশুয়েইড এটি প্রধান কী বুকটাইটেল মেম্বার ইস্যুডেট এবং রিটার্ন্ডেট এবং ধরে দিন বই ফেরতের তারিখ বই নেবার তারিখের এক মাস পরে হতে হবে
তাহলে বেস কী নয় এমন একটি কলাম ইস্যুডেট ব্যবহার করে রিটার্ন দাতে গণনা করতে পারে
অর্থাত প্রকৃতপক্ষে রিটার্ন্ডেট শুধুমাত্র ইস্যুডেট কলাম এর নির্ভরশীল অন্য কোন কলামের উপর নয়
এছাড়াও আমরা যদি রিটার্ন্ডেট ক্ষেত্রের মধ্যে অন্য কোনো তারিখ লিখি তাহলে সেটি গ্রন্থাগারের নীতি লঙ্ঘন করবে
সুতরাং তৃতীয় নরমাল ফরম এ টেবিলটিকে রাখতে আমাদের টেবিল থেকে রিটার্ন্ডেট কলামটি বাদ দিতে হবে
তাহলে এখন আমরা জানি কিভাবে প্রথম তিনটি নরমাল ফরম প্রয়োগ করতে হয়
সাধারণত ডাটাবেসের নকশা 3এনএফ -এ গিয়ে বন্ধ হয়
নরমাল ফরম ও ডাটাবেস নকশা সম্পর্কে আরও তথ্যের জন্য পর্দায় দেখানো ওয়েবসাইটে যান
অবশেষে আমাদের ডাটাবেস নকশা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবার ডাটাবেস নকশা পরীক্ষা করা যাক
আমরা ডাটাবেস কাঠামো তৈরি করতে পারি এখানে আমরা টেবিল সম্পর্ক নিয়ম বা কনস্ট্রেইন্ট ফরম প্রশ্ন এবং প্রতিবেদন তৈরি করব
এবং আমরা বাস্তব তথ্য ও ব্যবহারকারীদের নিয়ে ডাটাবেস পরীক্ষা করতে পারবো
ডাটাবেসে তথ্য সংযোজন পরিবর্তন অথবা মুছে ফেলার জন্য ফর্ম ব্যবহার করুন
প্রতিবেদন চালিয়ে দেখুন প্রতিবেদনের ফলাফল সঠিক এবং নির্ভুল কিনা
ডাটাবেস ব্যবহারের জন্য প্রস্তুত হলে আমরা গতির সাপেক্ষে কর্মক্ষমতা পরীক্ষা করতে পারি
আমরা তথ্য দ্রুত খোঁজার জন্য টেবিল এ সূচী যোগ করতে পারি
আমাদের ডাটাবেস অ্যাপ্লিকেশন সফলভাবে চালিয়ে যাবার জন্য আমাদের পর্যায়ক্রমিক ভাবে ডাটাবেস রক্ষণাবেক্ষণ করা উচিত
এখন আমাদের আলোচনার পর আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে গ্রন্থাগার ডাটাবেস নকশা এ মিডিয়া নামে একটি নতুন এন্টিটি যোগ করুন
মিডিয়া ডিভিডি এবং সিডি নিয়ে গঠিত
এবং সেটি অডিও বা ভিডিও হতে পারে
বই এর মতই ডিভিডি এবং সিডি ও গ্রন্থাগারের সদস্যদের দেওয়া যেতে পারে
ডাটাবেস নকশা প্রক্রিয়া অনুসরণ করুন
এবং আপনার নকশা এ প্রথম তিনটি নরমাল ফর্ম প্রয়োগ করুন
এখানেই লিব্রিঅফিস বেস এ ডাটাবেস নকশা সংক্রান্ত টিউটোরিয়াল এর তৃতীয় ভাগ সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা ডাটাবেস নকশা সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা শিখেছি 7
ডাটাবেস নকশা পরিমার্জন
নর্মালাইজেশন নিয়ম প্রয়োগ
ডাটাবেস নকশা পরীক্ষা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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যায়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়